যেখানে দেখাযাচ্ছে আর. ই. টি. কে. আই. টি. বি. এইচ. ই. এন. কিচেন এন্ড এল. ও .ইউ. |

এবং তার ঠিক সামনে একটি পাথর দেখা যা--